তার ভেতরে উম যীশুর ছবি আছে এক সাইডে আর এক সাইডে আর একটা ছবি

এটা আ- বিল্ডিং -এর আ- তৈরি হচ্ছে নতুন বিল্ডিং একটা একটা রেডি বিল্ডিং -ও দেখা যাচ্ছে --

এখানে-এ একজন হলুদ গেঞ্জি এবং হলুদ আ টুপি পরা আ-আ পায়ে কেডস আছে--

সামনে একজন লোক দাঁড়িয়ে আছে। ড্রাম ফ্রাম দেখা যাচ্ছে উমম পিছন দিকটা আকাশ আছে গাছ পালা আছে এবং গাছ পালার রং সবুজ ।

এটা একটা বিল্ডিং -এর আহ নিচের অংশের ছবি কতগুলো মুখোশ দিয়ে আহ একটা জায়গা সাজানো আছে।

হ্যাঁ বিল্ডিং -টার রং সাদা স আ কমলা লেবু বর্ডার দেওয়া আছে পাশে একটি পতাকাও তোলা আছে।